এটিতে একটি টেবিলও রয়েছে।

বাড়িটি রং হচ্ছে হোয়াইট ব্লু কালারের।

মন্দিরটির ছাদটির রং হচ্ছে ব্রাউন কালারের।

বিল্ডিংটির সামনে সি গ্রীন কালারের একটি চট বেছানো রয়েছে।

চটের ওপর রয়েছে কিছু গাছপালা।

দোকানটিতে দুটো মানুষ উপস্থিত রয়েছে।

এটা একটি অক্সিং গ্যাসের গোডাউন ।

সামনে কিছু স্কুটি ও বাইকও আছে।

ধার্য ইস্টুডেন্টও রয়েছে ইস উপস্থিত এখানে।

স্টুডেন্ট -দের একটি ম্যাম উপহার দিতেছে।

ওপরে পাশে রয়েছে কিছু খড়।

ছামনে একটি পুকুরও আছে একটি রেলিংও আছে।

সামনে রয়েছে কিছু কাসার বাসনও।

ঠাকুরের ওপরে একটি পিঙ্ক কালারের কাপড়ও রয়েছে দরজাটা হচ্ছে লোহার।

একটি ড্যাশবোর্ডের রং হচ্ছে ব্লু কালারের আরেকটি হচ্ছে হালকা গ্রীন কালারের ।

আর রাস্তার ধারে রয়েছে কিছু গাছপালা।

দুটি টায়ারের রং হচ্ছে রেড কালারের আর একটি টায়ারের রং হচ্ছে ইয়েলো কালারের আর একটি টায়ারের রং হচ্ছে গ্রীন কালারের ।

পাশেই রয়েছে অনেকগুলো দোকান বিল্ডিংটির সামনে দুটো বোর্ড রয়েছে ব্ল্যাক কালারের।

এখানে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংটির কালার হচ্ছে হোয়াইট কালারের।

টুলের উপরে রাখা আছে একটি ফ্যান ।

এটা একটি দোকান দোকানে রয়েছে কিছু ব্যাডমিন্টন ও দুটো বল ।

একটি মানুষও রয়েছে আরও রয়েছে কিছু গাছপালা।

শপিং মলের ভেতর অনেক জামা কাপড়ও রয়েছে।